দোকানের মধ্যে একটা মেয়েও আছে মেয়েটি নীল কালার -এর জামা পরে আছে এবং সাদা কালার -এর ওড়না পরে আছে দেখতে খুব সুন্দর লাগছে ।

এটি একটি ঘুরতে আসার জায়গা হতে পারে।

দুটো লোককে দেখা যাচ্ছে একটা লোক লাল রঙের জামা পরে আছে |একটা লোক বেগুনি কালার জামা পরে আছে।

সামনে একটা বড় বিল্ডিং দেখতে পাচ্ছি | বিল্ডিং -টি খুবই বড় | বিল্ডিং টা --

পুরো জায়গাটা খুব সুন্দর লাগছে এখানে মনে হয় কিছু অনুষ্ঠান হবে।

সামনে অনেক বড় একটা বিল্ডিং দেখতে পাচ্ছি বিল্ডিং এর নিচে অনেকগুলো দোকান ও আছে।

খুব সুন্দর লাগছে [ সাইড -এ কিছু ছোট ছোট গাছপালা ও আছে পুরো জায়গাটা খুব সুন্দর ঘুরতে আসার জন্য বেস্ট ।

সাদা রঙের জামা এবং কালো রঙের প্যান্ট -টা পরে আছে |আকাশটা খুবই সুন্দর লাগছে মন্দিরটা খুবই সুন্দর এবং অনেকটি বড় মনে হচ্ছে।